দেখছে সন্দেহ আছে সেক্ষেত্রে তারা binocular তারপর আহ metal detector দিয়ে তারা তল্লাশি করে যাচ্ছে। এবং এস্তেমা ময়দানে যে সব প্রবেশপথ আছে প্রত্যেকটা প্রবেশপথেই closed circuit camera এবং বিভিন্ন Point এ তারা আহ tower বসিয়েছেন পর্যবেক্ষণ tower তারা স্থাপন করেছেন। এবং সেইটা দিয়ে তারা পুরো সময় টা তারা হচ্ছে সবকিছু আহ ওরা পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। তাছাড়া আমি আরেকটা জিনিস জেনেছি যে, আহ ভ্রামমান আদালতও হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। আহ ময়দানে আসা মুসল্লিদের সেবায় আহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চব্বিশ ঘন্টা নিরাপত্তায় আয়োজিত আছে। আমি আরেকটা জিনিস শুনেছিলাম যে সেটা হচ্ছে এই আহ ইস্তেমার জন্য নাকি একটা বিশেষ ইস্তেমা উপলক্ষে হ্যাঁ আমি সেটা গতকালকে সংবাদপত্রেই দেখেছি যে ইস্তেমা উপলক্ষে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে আহ আখেরি মোনাজাতের দিন ময়মংসিংহ টঙ্গী থেকে আবার ঢাকা টঙ্গী থেকে এবং টাঙ্গাইল টঙ্গী route এ তেরোটি মানে পুরোপুরি ভাবে তেরোটি অতিরিক্ত ট্রেন চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী railway station এর দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল রহমান। এটা কিন্তু আসলে খুব ভালো একটা উদ্যোগ। যদি ট্রেন চলাচল থাকে অতিরিক্ত তেরোটি route এ সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য যানবাহনের প্রতি চাপটা কিছুটা হলেও কমবে যেটা আমরা আসা করতে পারি। সাধারণ মানুষের ভোগান্তিও কমবে। হয়তো অফিস আদালত না থাকলেও মানুষের যাতায়াত কিন্তু ওই পথে কিন্তু করা হয় অনেক মানুষের। আহ সাধারণত প্রতিদিনই। তো যদি ট্রেনের আলাদা ব্যবস্থা থাকে আহ আরও অতিরিক্ত তেরোটি তাহলে সেইক্ষেত্রে মোটামুটি ভোগান্তি ভালোটাই কমে যাওয়ার কথা। হ্যাঁ ওটা কম আছে তারপরেও আমি দেখছি সকাল থেকেই হচ্ছে আহ ফেসবুকে বা খবরগুলোতে দেখাচ্ছে অনেক মুসল্লিরা হেঁটে হেঁটে তারা সারা রাস্তা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 বুধবার থেকে মুসল্লিরা ময়দানে প্রবেশ শুরু করেছে এবং এখনো অনেকেই হচ্ছে আহ যাচ্ছে। আজকে সকাল থেকে অনেকে নতুন করে এসেছে। কিন্তু এইসবের সাথে সাথে আমাদের মানে ইস্তেমায় কিছু আসলে এইটা তো সব ভালো দিক এবং আহ সুন্দর সুন্দর খবর। কিন্তু কিছু খারাপ খবরও আমি শুনতে পেরেছি যেরকম শনিবার সকালেই নাকি তিন মুসল্লির জানাজা পড়া হয়েছে। শুনেছি আসলে এই জিনিসটা আহ কিছুটা আসলে মন খারাপ করে দেওয়ার মতোই খবরটা। আমি আমি নিজেও দেখলাম পত্রিকায় লিখেছিলো যে, টঙ্গীর টুরা তীরে চলমান ছাপ্পানোতম বিশ্বইস্তেমার প্রথম পর্বে আর দ্বিতীয় মানে দ্বিতীয় দিন ছিল আরকি গতদিন। তো সেখানে হজরত নাবাজের পর তিন মুসল্লির জানাজার নাবাজ অনুষ্ঠিত হয়েছে। তারা শুক্রবার দিবাগত রাতেই এই তিন মুসল্লির মৃত্যু হয়।

তো আসলেই খবরটা খুবই মানে মন খারাপ করে দেওয়ার মতোই একটা খবর যে আহ সেখানে তিনজন মুসল্লির মৃত্যু হয়। কিন্তু অন্য দিক থেকে আবার আমরা বলতে পারি যে, এরকম একটা আহ মানে ইসলামিক একটা মানে তারা একটা জনসমাবেশের মধ্যে এসে এটাও হয়তো অনেকের ক্ষেত্রে হয়ত এটা আমরা ভাগ্যও বলি যে হয়তো তার ভাগ্যেই ছিল হয়তো এইরকম মৃত্যু। তো সেই ক্ষেত্রে এত তো যাহোক ব্যাপারটা মন খারাপ করে দেওয়ার মতোই তারপরও আরকি ভালো খারাপ সব মিলিয়ে থাকে। হ্যাঁ আমি যেটা শুনলাম যে, শনিবার সকাল থেকেই নাকি ইস্তেমায় বয়ান চলছে। এবং পাকিস্তানী যে মওলানা আছে খুরশিদ উল হক রায় বা রায়বেড তিনি হচ্ছে আহ উর্দুতে বয়ান শুরু করেন। আর বাংলাতে তার তর্জমা করে শোনান মৌলানা জোবায়ের আহমেদ। এবং সকাল দশটার অব্ধি মাদ্রাসা ছাত্র ও আলেম আহ আলেমদীর জন্য। বয়ান শুরু করেন উনি। বয়ান ক~ করা হয়েছে আপনার আরো বয়ান করেছেন হচ্ছে সানোয়ার হোসেন, নিয়াজ মোহাম্মদ এবং আমির হোসেন।

হ্যাঁ আমি এছাড়াও শুনেছি যে তাসজি তাহালিল আহ কে অতিবাহিত করবেন বলে জানিয়েছেন মানে ইস্তেমার আয়োজকরা বিশেষ করে। আর আখেরি মোনাজাতের মধ্যে দিয়েই আজকে শেষ হবে। তাবলীগ জামায়াতের জোগাড় কিন্তু সদস্যদের এই বিশ্বইস্তেমা।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 না আমি যেটা তোমাকে এই কিছুক্ষন আগে বললাম যে, আহ দেখা গেছে পঁচাত্তরটা দেশের দেশ থেকে মুসল্লিরা এসেছে। তো চিন্তা করলেই কি রকম মনে হয় যে, বাংলাদেশের মতো একটা জায়গায় এই একটা এই একটা জিনিসের জন্য। ইস্তেমার জন্য কত গুলা দেশের কাছে পরিচিত হয়ে গেছে। এবং দেখা গেছে হাজার হাজার বি~ বিদেশি মুসল্লি ইস্তেমায় শরিক হচ্ছেন। আহ শুক্রবার পর্যন্ত দেখা গেছে যে সৌদি আরব, ভারত,

মানে তারা দেখা গেছে যে, আহ এইটা তো আহ শুক্রবারের একটা খবরে বলা তো দেখা গেছে যে, শুক্রবারে তারা আসছে এবং শুক্রবার থেকে এখন পর্যন্ত অনেকেই রওনা দিয়ে এই মুহূর্তে কিন্তু চার হাজার শুক্রবার পর্যন্ত ছিল কিন্তু এখন কিন্তু সংখ্যাটা আরো বেড়ে গেছে। এবং আহ চলতি পর্বের আখেরি মোনাজাতের আজ পর্যন্ত এখন দেখা গেছে আরও মানে এখন পর্যন্ত আরো বেশি আহ মানুষ এসেছে। এবং এইটাই আমার কাছে এই বিষয়টাই খুবই সুন্দর মনে আমার কাছেও সেটাই মনে হচ্ছে যে দেশের পাশাপাশি বাইরে থেকেও মানুষরা আসছে। ব্যাপারটা কিন্তু আসলেই খুব

ওমরা হজ বা বড় হজ যেটা হয় বছর শেষে। কিন্তু এরকম নিদর্শন আরকি ধর্মপ্রাণ মুসল্লিদের এটা আসলে খুব বিরল বাংলাদেশের মানুষদের জন্য। তো এটা যে প্রতি বছর হচ্ছে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর এত ধর্মপ্রাণ মানুষদের একটা একসাথে সমবেত হওয়ার একটা জড়ো হওয়ার যে উৎসব আ~ আশা করি যে এটা

জি অবশ্যই আপনারা ওদের জন্য

হ্যাঁ আমরাও সকল মুসলমানদের জন্য যারা এইটা তে অংশগ্রহণ করছে তাদের জন্য দোয়া করবো। এবং যাদের দেখা গেছে আমরা যে শুনলাম যে তিনজন মারা গেছেন। এবং আরও যদি এখন পর্যন্ত আরও কিছু হয়ে থাকে তাদের জন্য আমরা হচ্ছে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

ঠিক আছে।

হ্যাঁ বল, রবিউল কেমন আছিস তোর তো কোন খবরই নেই, এইতো ভাই আর বলিস না ভালোই আছি, বেশ মোটা মটি সেদিনকে তোকে call করব ভাবলাম আর বলিস না একটু পড়ার চাপে ছিলাম পড়তে বসলাম আর কি যেহেতু সকালবেলায় পরে দিন exam ছিলো, তাই জন্য তোকে আর call টা তখন করা হয়নি, তো কিছু খারাপ মনে করিস না আর কি সেদিন কল করতে পারিনি বলে, যাই হোক নিয়ে বল এখন তুই কি করছিস বা কোথায় আছিস বা কেমন আছিস, আমি কি করছি বলতে গেলে তুই তো জানিস যে একটা নতুন company তে, মানে কাজ করছি আর তার পাশাপাশি ধর পড়াশোনাও করছি, এখন এটা একটু মাঠের থেকে এলাম মানে একটু office ছুটি আছে তো তাই, আহ তা তোর পড়াশোনা খবর কি আর office এ কাজগুলো কেমন চলছে? হ্যাঁ আমার পড়াশোনার খবর দেখ খুব মানে যদি বলতে যাই ভালো আরকি, আর office এর কাজও খুব ভালো চলছে আর তিন মাস পরে আমার promotion হবে আরকি শুনছিলাম,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 আরে মানে office এ আমি নিজের থেকেই leave নিয়েছি, আসলে তোর একটু শরীর খারাপ তো, মানে এ সময় season change হচ্ছে weather change হচ্ছে তার জন্যে শরীরটা খারাপ উম তাই আমি ছুটি নিয়েছি,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 আর বলিস না মানে ঠান্ডা লাগার জ্বর তোর মাথাব্যথা এসব তো বুঝতে পারছিস মানে season টা change হলে তো হতেই থাকে, ও আচ্ছা আচ্ছা ঠান্ডা জ্বর মাথায় লাগা medicine নিস নি, হ্যাঁ medicine মানে নিয়েছি doctor দেখিয়েছি তা doctor মশাই বললো যে তুমি এটা একটু হয় আর কি, season change হচ্ছে তো, তা কোনো ভয়ের কারণ নেই, তুমি একটা দু একটা দিন একটু rest করো, ও বাড়িতে থেকে খাওয়া-দাওয়া করো ওষুধ খাও দেখবে ঠিক ছেড়ে যাবে, ঠিকই আছে তাহলে আগেকার থেকে একটু সুস্থ আছিস একটু নাকি, এখন মানে আগেকার থেকে একটু ভালো আছিস, না সুস্থ আছিস, কত টুকু কি হয়েছে,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

হ্যাঁ তুই দেখ একদম ঠিক ধরেছিস মানে বলতে গেলে কি মানে শরীর খারাপ হলেই ধর একটু গাটা জ্বর জ্বর ভাব লাগে, মানে ঠান্ডা ভাব লাগে তা রোদ্দুরে থাকলে খুব একটা ভালো লাগে মানে রোদ্দের সকালে যে রোদ টা তাই আমি,

ও আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা যাই হোক তোকে যেটা নিয়ে আমি বলছিলাম যে তোদের exam টেকজম কি এখন আছে না exam এর কোনো date টেট পড়েছে না পড়াশোনা হচ্ছে না হয় না কি এরকম একটু বলতো,

তা গুলোই এখন চলছে মানে প্রতি টা date অনুযায়ী একটা date দেয় সেদিনকে এই সময় মধ্যে এই সময়ের এই পরীক্ষাটা হবে, তাই এখন ওগুলো ধর কলেজে মাঝে তাজে যাচ্ছি, আর দিয়ে আসছি, তা তোদের exam কি চলছে, না তোর ওইগুলোই ওরকম ভাবেই হচ্ছে, আরে ভাই আর বলিস না আমাদের exam এর কথা তোকে আর কি আর বলবো office এ যেহেতু কাজে ব্যস্ত থাকছি, বলে হয়তো আমার মানে যাওয়া হচ্ছে না কলেজ ঠিক ঠাক মতো, তো আমার একটা বন্ধু আর কি ওর কাছে খোঁজ টোজ নি, ও যেহেতু যায় আরকি daily সপ্তাহে তো ওকে আমি জিজ্ঞাসা করলাম তো ও বললো নাকি exam হবে তোর project এও দিয়েছে আর কি, Assignment দিয়েছে সেগুলো লিখতে হবে, আর কি কলেজের জন্য আর তোকে কি বলবো মানে কলেজে pressure একটু পরে গেছে কলেজের তোর প্রথমত দেখ অফিসের কাজের চাপ প্রচন্ড এসেছে এখন এই মুহূর্তে,

হ্যাঁ তুই ঠিকই বলেছিস মানে ঠিক কথাই বলেছিস, ওটাই ঠিক মানে এমন একটা চাপ সৃষ্টি হয়েছে, মানে একদিকে অফিস একদিকে ধর কলেজ একদিকে পড়াশোনা মানে খুব একটা চাপের মধ্যে আছিস তাহলে তুই সেটাই বুঝতে পারছি আর কি তোর কথা শুনে, একদম একদম, খুব চাপের মধ্যে আছে ভাইয়ার বলিস না তোকে বলে বোঝাতে পারবোনা যে কিরকম চাপের মধ্যে আছি, আর কি করবো বল দেখ, যদি অফিসের কথা বলে অফিস যে যাচ্ছি সকাল বেলায়, যেহেতু আবার আমাদের এই সামনে তো অফিস না আমার এখান থেকে চল্লিশ kilometer দূর আর কি অফিস, যেটা আমি journey করে ট্রেনে যায় নাহলে বাসে যাই এখন ঠান্ডার দিন যেহেতু তাই জন্য আমি, বাসে যায় আটটার সময় বার হয় সকাল বেলায় মানে সকাল বেলায় স্নান টান করে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে, আটটা সাড়ে আটটার মধ্যে বার হয়, মানে বাসে আর কি journey করে, তোর minimum দেড় ঘন্টা সময় লাগে, দশটার সময় আমার অফিস খোলে, দশটার সময় আমি পৌঁছে যাই দশটা পাঁচ দশে ওটা কোন ব্যাপার না যেহেতো ma 'am জানে যে অনেক দূর থেকে আসি তাই কিছু বলে না নিয়ে তোর ওখানে কাজ টাজ করে আবার তোর সন্ধ্যার সময় আমি ট্রেনে বাড়ি আসি তখন রাত নটা বেজে যায়, এবার তুই বল,

পড়তে ইচ্ছা করবে তুই বল একটা মানে জ্ঞানে কি বলে বলতো, হ্যাঁ, তা তুই একটা ঠিকই বলেছিস মানে সারাদিন অফিসের কাজ বা প্রত্যেক দিন একটা, Journey ফলে শরীরের কিন্তু একটা আলাতন ভাব থেকেই যাচ্ছে, আবার ধর তুই যদি বাড়িতে পড়াশোনা করিস রাত জেগে, তার পরের দিন আবার তোকে সকালে উঠে অফিস যেতে হচ্ছে, যেমনটা ধর তুই করছিস সেই same কিন্তু আমারও চলছে, সেই জন্য কিন্তু আমার শরীরটা,

maintain করে ভালোভাবে কিন্তু চলতে হবে তাহলেই কিন্তু দেখা দেবে না, তা বলছি যে ওসব বাদ দে তা সামনে তো দুর্গাপুজো কাটালি, ঈদ টা কেমন কাটালি বা কেমন কাটলো মনে বা কেমন লাগলো বল, আবার তো ধর লক্ষী পুজো আসছে, তা কেমন ভাবে কাটাবি কোনো রকম plan টলান কিছু করেছিস, হ্যাঁ দেখ দুর্গো পূজোর কথা বলা হয়নি মানে শেষ মুহূর্তটার কথা বলা হয়নি যে কি রকম করে কাটালাম বা কেমন করলাম বা আনন্দ বা কেরকম বিসর্জন টা দিলো সেটা তোকে বলিনি তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলিস নি তা একটু বল তারপরে আমাদেরও বিসর্জন আমরা কাটালাম, তার কথাও বলবো, তোর কাছে থেকে কিছু শুনে নি, হ্যাঁ হ্যাঁ তোকে বলি দেখ সেদিন কে যে কথাটা তোকে শেষ টুকু বলিনি আর কি যে, ঘুরে তুরে রাত্রে বেলায় যখন বিসর্জনের time হলো সন্ধের সময় আর কি, বেজে গেছিল অনেকটা রাতেই আর কি বিসর্জন টা হয়েছিল, নটা নাগাদ তো নটার সময় আর কি যখন বিসর্জনটা করতে যায় আরকি তখন বিসর্জনটা মানে অনেকটা লোকই ছিল, ওখানে চল্লিশ পঞ্চাশ টা লোক ছিল, যেখানে committee ছিল,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 ঠাকুরও ভাষাবে তার দশ হাত দূরে কাউকে ধারে পশে আস্তে দিচ্ছিলো না আর কি, যেগুলো মানে দরকারই মানে যেগুলো প্রয়োজন আর কি লোক, তাদেরকে একমাত্র নিচ্ছিলো, তো ওখান থেকে তখন ঠাকুর টা আরকি নামালো উপর থেকে যখন,

মানে সব একটা committee গুলো সব সবাইকে ঘেরে নিলো আর কি তারপরে পুলিশগুলো ছিল, পুলিশ ছিল sorry পুলিশ টা আগে ছিল তারপরে committee গুলো ঘেরে নেয় সবকে আগে একসঙ্গে, আর যদি বলা হয় যে ঠাকুরটা যখন বিসর্জন করতে গিয়েছিল তা আগে কিন্তু dance করতে করতে আমরা গিয়েছিলাম যেহেতু তাই জন্য দেখ ছেলেদের মানে partition ছিল একটা আলাদা মেয়েদের partition ছিল একটা আলাদা, মানে বুঝতেই তো পাচ্ছিস যে ছেলেরা নাচছে কিংবা মেয়েরা নাচছে হয়তো ছেলেদের উপর পড়ে গেলো বা ছেলেরা ইচ্ছে করে মেয়েদের উপরে পড়ে যেতে পারে বা নোংরামি করতে পারে তাই জন্য মানে পুলিশ protection ওখানে ছিল committee ও সেটা ভালো করে মানে তার,

হ্যাঁ, বুঝতেই পারছি তোকে তো আমি একটু বর্ণনা করতে বললাম, তুই তো এমন ভাবে বর্ণনা করলি গোটা বিশ্ব টাই বর্ণনা করে দিলি, মানে কিভাবে বিসর্জনকরলি, বা কিভাবে পরিচালনা করলি, বা কেমন হলো, কেমন enjoy করলি কিভাবে, মানে process processing টা চলল মানে step by step বললি, খুব ভালো লাগলো তো তবে ধর আমাদের তো গ্রামের ঠাকুর আমারে সেরকম অতো লোকজন হয় না মানে গ্রামের যে সমস্ত লোকজন সেগুলো দিয়ে ধর আমরা আনন্দ করি,

আমরা খুব আনন্দ ভাবে মায়ের যে বিসর্জন সেটা কিন্তু খুব আনন্দ বা উপভোগ মানে আমরা করি, খুব ভালো লাগে আর কি মায়ের বিসর্জনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, তো সেদিনকে আমি কি বলবো বল, পুরোটাই আর কি যখন বলে দিয়েছি, আরেকটু আছে সেটাও বলে দি, তো সেদিনকে চলে এলাম বাড়ি রাত্রে বেলায়,

খাবি আর কি যেহেতু আমি মুসলিম বলে তারা আমাকে খুব ভালোবাসতো আর কি, তো দেখ আমি সবার বাড়িতে গিয়ে খাওয়া সম্ভব নই, তো একটা বন্ধুর বাড়ি গিয়ে একটা জিনিস খেলাম একটা একটা মানে একটা একটা করে শুকনো জিনিস খেয়েছিলাম আর কি, সবাই মানে বন্ধুর মা বাবার সঙ্গে আলাপ করলাম আরকি দিদির সঙ্গে আলাপ করলাম তাদের সঙ্গে তাদেরকে বললাম আমাদের বাড়ি ঘুরে মানে ঈদ এ আর কি আসতে, ঘুরতে আসতে বললাম মানে খুব ভালো লেগেছিল খুব আনন্দ হয়েছিল এ ভাবেই পুজোটা কাটল আর কি দুর্গো পুজোটা, তোরটা বল তোরটা তো শুনি নি আমি, তোরটা বল কিভাবে কি করেছিলি, বা কাকে নিয়ে গিলেস, আচ্ছা তুই আমি শুনেছিলাম নাকি তুই girlfriend নিয়ে গেছিলি, এটা কি সত্যি ঠিক মিথ্যা বলবি না ভাই কিন্তু সত্যি বলবি আমাকে, না দেখ girlfriend না মানে সেটা তো মানে কি বলবো মানে ভুল শুনিস নি তবে girlfriend না ঠিক বান্ধবী আর কি মানে বন্ধু বান্ধবদের সাথে গেছিলাম, হয়তো সেটা দেখে হয়তো মানে কেও হয়তো আমাদের,

ছিল সে হয়তো একজন মানে বলে ছিল যে তোর মানে আকাশ একটা মেয়েকে নিয়ে ঘুরতে গেছে তো অনুমান বলেছিলো নিশ্চই এটা girlfriend কিন্তু না সেটা girlfriend ছিল না মানে বান্ধবী ছিল, তো মানে , আমি বিজয়া দশমীর দিন আবার একবার বেরিয়ে ছিলাম, মানে ঠাকুর দেখতে আর কি তো মানে দিনের বেলায় গেছিলাম সেটা আহ দিয়ে তার পরে আমাদের গ্রামে ধর আমরা বিসর্জন করলাম আহ তা খুব ভালো লাগলো আরকি, ঘুরে এসে বিজয়া দশমীর দিন টা আবার আগে যে দিন টা গেছিলাম, সেদিন টাও খুব ভালো লেগেছিল, তা সামনে তো ধরে লক্ষী পুষো, তো লক্ষি পুজোর কোনো planning টলানিং গুলো করছিস না তোদের ওখানে হয় না, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, অবশ্যই planning তো করছি আহ তা আর একটা জিনিস জিজ্ঞাসা করে নি, তাহলে তোর ওটা friend ছিল আর কি মানে বান্ধবী ছিল আরকি তাই তো তো আমাকে ওই তোর ওই বন্ধু তা আরকি বলেছিলো তোর কাছে phone number টা নিয়েছিল আগে, তো আমাকে সেদিন call করে তো আমি বললাম কে তুমি ঠিক চিনতে পারলাম না, তো তার পর পরিচয়টা দিলো, চিনতে পারলাম তারপরে বললাম হ্যাঁ, ও হয়তো চেনে না তোর বান্ধবী টাকে তাই হয়তো ভেবেছিল girlfriend তো বলছিল নাকি, যে ওর একজন এসেছে মেই তো ওর সঙ্গে ঘুরছিল, আমরা একসঙ্গে আছি তাই বললো side এ গেছিলো phone টা করতে আরকি, যাই হোক ভালোই বেপার কোনো বেপার না, আমি তোকে এরকম মজা করে বললাম তুই আবার serious নিয়ে নিস না বুঝতে পারলি তো, না, না, না, serious নেয়ার মতো কিছুই সেরকম কথা তুই বলিস নি, আর একটা কথা বলতে গেলে কি মানে তোর বন্ধুদের মাঝে তোর মজা হবে, হাসি হবে, আনন্দ হবে, হুল্লোর হবে, তবে তো সেটা ভালো একটা সম্পর্ক তৈরী হবে তাই না, কথা টা যদি তোর mind করতে যাই react করতে যাই তাহলে তো হবে না না, তুই বললি খুব ভালো লাগলো আরকি মানে তুই হয়তো তা নিয়ে sure হোলি যে মার্ কোনো girlfriend আছে বা নেই,

হ্যাঁ, হ্যাঁ, একদম, এটা ঠিক তার কারণ দেখ আমার জানার ইচ্ছা করলো তাই আমি জিজ্ঞাসা করলাম তুই ভাই বলে দিলিস, এটাই ভালো সবথেকে better কথা তাই কি না, হয়তো আমি মানে জানতাম না আর কি কিংবা হয়তো তোকে আবার, পরবর্তী তে বলতাম তাই জন্যে এখুনি জিজ্ঞাসা করে নিলাম আরকি, হ্যাঁ, তা বেশ ভালোই করেছিস তা লক্ষী পুজো কি করছিস মানে না করছিস না কোনটা, আরে লক্ষ্মী পুজোর কথা যদি তোকে বলি তো তোর মোটা মটি আমাদের এখানে মানে শহরের মধ্যে যদি বলি মানে একটাই লক্ষী পূজো সবথেকে মানে লক্ষ্মী ঠাকুরটা আর কি বড় তৈরি করে, আর বাকিগুলো খুব বড় নয় ছোটই তৈরি করে আর মানে খুব একটা ধুম ধারাক্কা হয় না আর ওই আমারে কলকাতা শহরের ওই জায়গাটায় আর কি লক্ষ্মী পুজো টা খুব ধুম ধাড়াক্কা করে হয় তো আমি ভাবছি, আমরা ভাবছিলাম যে এখানেই করবো but ওখানে করি নি, সব বন্ধু কোটা গিয়েছিলাম ওখানেই দেখতে গেছিলাম তো একটু সন্ধ্যার পরে গেছিলাম যেহেতু, আহ সন্ধ্যার পরের টা বুজতেই পারছিস lighting টইটিং জলে মানে দেখতে জায়গা তা খুব সুন্দর লাগে আর কি, তাই জন্য গিয়েছিলাম তো ওখানে গিয়ে কিন্তু আমি একটা আশ্চর্য হয়েছিলাম তার কারণ, ওখানে তোকে বলেছিলাম যে দুর্গো পুজোর কথা, তো দুর্গাপূজার ওই মেয়েটার কথা বলেছিলাম তো এ বছর ওই মেয়েটা কিন্তু ওইখানে বাড়ি কিন্তু একটা বাড়ি থেকে মানে লক্ষ্মী পুজোর ঠাকুর টা যেখানে হয়েছিল একটা বাড়ির সামনেই আরকি,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 তা তো মানে অবাক ছবিই বা তুই মনে দেখে তো অবাক হয়ে জাবি যে আগের বার আগের বার একবার পুজোর সময় আবার এই সময় চলে এলো মানে একটা কৌতহল কিন্তু তৈরী হয় সেটাকে নিয়ে, কি বেপার বার বার করে, সেই রবিউলের কাছে মেই তা আছে তাহলে নিশ্চই রবিউলের সাথে কোনো সম্পর্ক আছে ইটা ভেবেই হয়তো বন্ধুরা তোর সাথে হয়তো হাসি মজা করেছে নিশ্চই ইটা নিয়ে, অবশ্যই অবশ্যই নিয়ে মেয়েটা এসে আবার আমাকে কি বলছে দেখ মেয়েটা বলছে এসে যে তোমার বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি জেনে আমার কি হবে বলছে না তোমাকে আমি সেদিনকে বললাম friend আমি তোমাকে পাঠিয়েছি, তুমি কেনো accept করো নি, আমি হয়তো দেখি নি বলছে যে তোমাকে দেখো নি ঠিক আছে তোমাকে তো message করেছিলাম, personally তুমি তো সেটাও দেখো নি বা reply দোও নিকেনো, তো বললাম দেখো,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 মোবাইল ঘাটবো কিংবা চালাবো সে time টাও পায়না যে দেড় GB net পায় সেটা মনে হয় আবার পরে back চলে যায়, তাই জন্য হয়তো দেখেনি তো ও যখন বলছে সবাই বলছে যে হ্যাঁ ও যখন friend টা পাঠিয়েছে তখন অবশ্যই confirm,

হ্যাঁ বুঝতে পারলাম মানে বেশ ভালোভাবেই তুই বর্ণনা করলি ওই মানে মেয়েটার সাথে তোর পরিচয় হওয়ার মানে দৃশ্যটা বা পুজো টা খুব ভালো ঘুরেছিস বলতে গেলে এক রকম তা বুঝলে আজ আমার হাতে, মানে সময় কম আহ মানে বলতে গেলে কি না বাড়ি থেকে ধর আমি বেরিয়েছি তো বলেছি যে একটু মাঠে দিকে যাচ্ছি শরীরটা খারাপ করছে একটু মানে ঘুরে আসি, বাড়িতে হয়তো চিন্তা করবে মা যে শরীর খারাপ ছেলেটা কোথায় গেল তো তা, আমি মানে বাড়ি যাবো বুঝলি এ নিয়ে তোর সাথে আমি পরে মানে কথা বলব এই ব্যাপার নিয়ে আলোচনা করব তোর আর আমাদের গ্রামে যে লক্ষীপূজা হল, তো সে সম্পর্কেও আমি তোকে বলবো, আজ তো আর বলা হয়ে উঠল না,

হ্যাঁ আমার কথাটা শোন দেখ যেহেতু দেখ আমি এরপরে তো আরো ব্যস্ত হয়ে যাব, বুঝতে পারছিস তো তোকে বলছি minimum আমাদের সোলো থেকে সতেরো minute কথা বলা হয়ে গেছে আর পারলে তুই সাথে minute কথা বল যেহেতু আজকে আমি ফাঁকা আছে এর পরে কিন্তু আমি ব্যস্ত হয়ে যাব, বুঝতে পারলে তো তাই জন্য বলছি তুই যদি ফাঁকা আছিস তাহলে আহ বলতে পারিস যদি কাজ না থাকে না হলে তুই যদি বলিস আমি রেখে দেবো, অবশ্যই কিন্তু,

এ না দেখ মানে হাতে সময় কিন্তু খুব একটু কম তার জন্যেই আমি তোর সাথে বলতে পারছি না কথা আহ তা আমি পরে একবার তোকে ফোন করে নেবো এই বেপার নিয়ে আমরা পরে কথা বলবো বুঝলি তুই তো এখন তুই রাখ পরে আমি কিন্তু এই বেপার নিয়ে তোকে মানে, পুরোটা বুঝিয়ে বলবো যে কেন আমি সেদিন সময় বের করতে পারি নি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে কোনো ব্যাপার নাই তাহলে তুই বাড়ি যা সাবধানে আর কোন ব্যাপার না, দেখ medicine ট্রেডিশন নিয়ে নিয়েছে রাখছি তাহলে হ্যাঁ, হ্যাঁ, বেশ ঠিক আছি রাখছি তাহলে, আচ্ছা বেশ, ঠিক আছে, রাখছি তাহলে bye, Bye, hello সুরাজ। হ্যাঁ বলো। হম কেমন আছো? এই চলে যাচ্ছে মোটামোটি। তুমি কেমন আছো? এই তো। বাড়ির দিকে সব ভালো? হ্যাঁ সবাই ভালো আছে। তুমি তোমার বাড়িতে সব ভালো? হুম চলছে তো ভালো। আর ব্যবসা-বাণিজ্য কেমন চলছে? ব্যবসা-বাণিজ্য বলতে গেলে এখন বেশ ভালোই চলছে খারাপ চলে না। তো তুমি তো retail business করছিলে নাহ? হ্যাঁ, আমি সেরকম বড়ো business করি না ওই ছোট খাটো business ই করি। কি business করো? আমি সেরকম business বলতে গেলে আহ এখন সবজির ব্যবসাটা সবজির উম ব্যবসাটাই করছি। তো সবজির ব্যবসা আহ বসে করছো আরকি না পাইকারি? না পাইকারি না আহ আমি এখন বসেই করি।

হম দেখো পয়সা করি তো লাগবেই কারণ যখন বসে করছি। আর এমনিতেও সবজি ধরো কি বলতো আমাদের যেটা আমরা কিনে বিক্রি করি সেটা তো আমরা কিনে বিক্রি করি না। আমরা ওটা লাগিয়ে বিক্রি করি যেটা থাকে না সেটা আমরা কিনে বিক্রি করি। ও তার মানে চাষবাস করে?

চাষ আহ সবজি চাষ করে তোমরা আহ market এ বেচো? হ্যাঁ এটাই।

আমি তো grocery র ব্যবসা করছি। মুদিখানার ব্যবসা।

হুম মুদিখানার ব্যবসা তো চলছে। ভালোই চলছে দৈনন্দিন জীবনে যেগুলো লাগে আর চাল ডাল আটা হ্যাঁ level এর জিনিস।

lockdown এ অনেকের সু~ অসুবিধা হয়েছে শুধু তোমার বলে না ওটা আমাদেরও হয়েছিল। হম lockdown এ সব ব্যবসাই ব্যবসাই হয় নি। তখন নিজের survive করাটা খুবই মুশকিল ব্যাপার হয়ে গেছিলো। ব্যবসা না করলে ব্যবসা না করলে খাবো কি? এমনিতে দেখো আহ তুমি যে ব্যবসাটা করছো মানে যেটা বলছো grocery আহ দোকান আছে বলছো তোমার ওটা কিন্তু মানে হামেশাই লাগবে কারণ দেখো ওটা তো না হলে যেটা আমাদের আহ প্রতিদিন দরকার সেটা যদি না থাকে তো অসুবিধা হবে তাই নাহ? উহ সেটা আর grocery র ব্যবসা হচ্ছে কি মানে

কেনাকাটা তো হবেই। কেনাকাটা হলে সেখানে margin লাভের margin তা থাকে। তো লাভটা বেরিয়ে আসে আরকি তো আর কি ব্যবসা করার আহ পরিকল্পনা রয়েছে? ব্যবসায় পরিকল্পনা বলতে গেলে দেখো এখন যেহেতু ছোট খাটো ব্যবসাই শুরু করবো ভাবছি তো মানে এরকম ছোট খাটো বলতে গেলে ধরো যে আমি মাছের ব্যবসাটা করি উহ ধরো এরকম কিনে যদি বিক্রি করি আমাদের আহ যে গ্রামগুলো আছে সেই গ্রামে তাহলে ধরো এখন তো সেরকম lockdown নেই তো চলবে ওটা। হ্যাঁ চলবে চলবে করলেই চলবে। তাহলে তো তোমাকে আহ পাড়ায় পাড়ায় হয়তো নিয়ে ঘুরে বেড়াতে হবে cycle এ করে হোক motorcycle এ হোক হ্যাঁ উহ ওটা আমাকে পাড়ায় পাড়ায় নিয়ে যেতে হবে মানে আহ না নিয়ে গেলে তো দেখো ওরা তো আর জানতে পারবে না যে আমি মাছ বিক্রি করছি নাকি যদি পাড়ায় পাড়ায় বিক্রি করি তাহলে ধরো আহ আমি উহ আমার মাছটাও বিক্রি হবে আর ওরাও জানতে পারবে যে হ্যাঁ মাছ এসেছে তালে আহ ওরাও বের হবে মাছ নেওয়ার জন্য। সেটাও ঠিক। তো এই ব্যবসা কত খরচা পড়তে পারে idea আছে? উম দেখো idea বলতে যেরকম আমি উহ নিতে পারব সেরকম তো আমাকে নিতে হবে নয়তো বেশি নিয়ে আমারই অসুবিধা তো আমি মানে যদি প্রথম প্রথম হয়তো সেরকম তোমার খরচা আহ উহ বারোশো সতেরোশো এরকম পরবে কারণ দেখো প্রথম মাছের ব্যবসা শুরু করলে এরকমই হয় আহ অল্প করে। কি কি মাছ রাখার আহ এরকম plan রয়েছে? কি কি মাছ